জল টাংকিট কতটা লম্বা আছে। উপরে একটা ঘেরা আছে চরবার জন্যে।

একটা আদমি দাড়িটি লাল করে রেখেছে।

এটারও ইটারাম এটা এখানে--

আনারস কিশমিশ কাজু বাদাম সব আছে--